Hello সালাম আলাইকুম।

এইতো আলহামদুলিল্লাহ তুই কেমন আছিস? হ্যাঁ ভালো আছি কি করিস? এইতো তেমন কিছু না বসে। তুই কি করিস? এই same আমিও বসেই আছি, তারপর বাসার সবাই কেমন আছে?

এখনকার চাকরি ব্যবস্থা নিয়ে তোর কি ধারণা? এখনকার চাকরির ব্যবস্থা তো খুবই খারাপ। কারণ এখন শিক্ষার হার অনেক বেশি। কিন্তু শিক্ষার্য হচ্ছে হার বেশি হলেও তেমন কোন চাকরি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

এখন,

যে বেকার তারপরে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 হ্যাঁ এখন ছেলেদের অনুযায়ী মেয়েদের চাকরির ব্যবস্থা অনেক ভালো। কারণ সরকার মেয়েদের অনেক সুযোগ দিয়েছে। হ্যাঁ মেয়েদের ক্ষেত্রে আবার অনেকটা সুযোগ দিয়েছে যে হচ্ছে যে,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 বেশিরভাগই ছিল হচ্ছে মেয়ে। আর শুধুমাত্র পাঁচহাজার সম্ভবত ছেলে মেয়ে টা হচ্ছে কোটা দশ হাজার আর বাকিটা সবটা ছেলে, মেয়ে। হ্যাঁ, এখন শিক্ষার তেমন কোনও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 সরকারিতে admission নেব যদি সরকারিতে না হয় তাহলে হচ্ছে বেসরকারিতে হওয়ার পরে মানে যাই হোক nursing এরই ইচ্ছা আছে। মানে nursing এর সাথে মানে কাজ করতে চাচ্ছি। তোর?

ও honours করার ইচ্ছা আছে?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

তেমন কোনো ধারণা নেই তোর কেমন ধারণা আছে? Finance মানে তো হচ্ছে মানে কম কম্পিউটারে বা ইয়াতে মানে, marketing করে আর কি হচ্ছে যে টাকা উপার্জন।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

বা অনেকে টাকা দিয়ে চাকরি করতেও চাচ্ছে না, এজন্য চাকরি অনেকের হচ্ছে না। এখন আবার বেশি ঘুষ ছাড়া কোন চাকরি নেই, যতই শিক্ষকতা শিক্ষাগত যোগ্যতা থাকুক। এখন টাকার উপর নির্ভরশীল করে চাকরি।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

যে কোন job যদি কেউ যদি কোন উদ্যোক্তা নিয়ে কোনো একটা job এর ব্যবস্থা করে। যে অনেক শিক্ষিত honours masters করার পরে অনেকে এভাবে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

তুই কি নিয়ে পড়াশোনা করতেছিস মানে arts নিয়ে? হ্যাঁ মানে আমি arts নিয়ে পড়াশোনা করতেছি।

ওটাও অনেক better option অনেকেই এরকম arts নিয়ে পড়াশোনা করে হচ্ছে বিদ্যা নিয়ে যদি হচ্ছে অনার্স করা যায় তাহলে lawyer হওয়ার।

হ্যাঁ কিন্তু lawyer ব্যাপার lawyer এর চাকরিটা অনেক ভালো। মেয়েদের ক্ষেত্রেও অনেক ভালো অবশ্যই এটা Banking চাকরিটা তো মেয়েদের ক্ষেত্রে।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

আরো দশজনকে কাজ দিচ্ছে এইভাবে মাঝখানে মানুষের ঘাটতিটাও পূরণ হচ্ছে আবার হচ্ছে মানে কি

মানে বিদেশে এগুলো রপ্তানি করেও আবার, অনেকে আছে অনেক কৃষিকাজ করেও এরকম ভাবে নিজের মানে বেকারত্বটা দূর করছে। তা সবার অনেক মানে অনেক মানুষকে কাজ দিয়েও

চাকরির ব্যবস্থাটা তো মানে খুবই খারাপ অবস্থা। শিক্ষা ব্যবস্থার মান টা অনেক কমায় দিয়েছে।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 হ্যাঁ এখন তো আবার হচ্ছে online এ অনেক কাজ করে বিদেশি মুদ্রা অর্জন করা যাচ্ছে। হ্যাঁ হচ্ছে যে E commerce এর মাধ্যমেই তো বিদেশ থেকে অনেক,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

তারপর? তারপরে ভবিষ্যতে হচ্ছে আমাদেরও উচিত এভাবে মানে যদি honours masters করে যদি চাকরি না হয় তাহলে finance এর সাথে চাকরি হয়তো finance করা না হলে, হ্যাঁ অনেক মেয়েরাও এখন ঘরে বসে কাজ করতেছে।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 অনেকে এই line এ এমনভাবে অনেকেই তো হচ্ছে যে, ঘরের কাছে পাশাপাশি এভাবে online এ job করে অনেক টাকা income করতেছে।

তো ভালই ভালই পড়াশোনা কর জানবি যেন ভবিষ্যতে কিছু করতে পারিস।

যুক্তিবিদ্যার উপরে honours masters করা তাহলে অবশ্যই ভালো ভাবে পড়াশোনা করে যুক্তিবিদ্যার উপরে honours masters কর। আচ্ছা ঠিক আছে তাহলে ভাল থাক। হম আচ্ছা তুইও ভালো থাকিস। আমার নাম অনিকা আর আজকে আমি কথা বলবো school এ জীবনে সম্বন্ধে আর school এ কি কি হয় আর school এর বাচ্চারা কেমন হয় তো আমরা school শুরু করি আহ যখন আমরা তিন চার বছরের হয় তখন আমরা কোটি কোটি বাচ্চা তখন আমরা সব থেকে আগে বেশি কিছু শিখি না আমরা শুধু, যেটা বলে basic সেটা শিখি যেরম কি ক, খ, গ আর যেটা আহ english এ হচ্ছে abcd তখন আমরা অত কিছু বুঝতে পারি না তো যত আমার মনে আছে আমার time এ আমরা, school এ যেতাম ফেরত বাড়িতে আসার ইচ্ছা হতো আর তখন বোঝা যেত না time কোথায় চলে যেত যেটা বললাম ওরা সেটা করতাম আর ফেরত এসে যেতাম but আহ কিন্তু আমরা, এই covid এর time থেকে বুঝতে পেরেছি যে ওটা crucial time হয় কারন কি তখন আমাদের যেটা আগে আমি বললাম basic সেটা build হয়। তো আহ যেমন কি এখন বাচ্চারা online আহ করেছিল তো সেটাতে ওদের অনেক বেশি আহ নুকসান হয়েছে অনেক বেশি ওদের খারাপ হয়েছে, যেটা কি ওরা এখন বড় বড় class এ এসে ওরা আর ছোট ছোট জিনিস পারে না যেমন কি বলতে লিখতে পারে না ভালো করে ওটাও ভালো করে পারে না তারপরে আহ কিন্তু ওই time এ তার জন্য real life experience হচ্ছে জীবনে গিয়ে physically ওই সব experience দ্বারা অনেক important হচ্ছে। তারপরে আসে আমাদের আহ actual years গুলো যেরম কি এখন class এক দুই হয়ে গেল সেরম, তো এক দুই তে বাচ্চারা আস্তে আস্তে শয়তান হতে শুরু করে দেয় কিছু বাচ্চারা হয় কিছু বাচ্চারা শান্ত সুস্থ থাকে ওই বছর আহ এই বছর গুলো, অনেক মজাই কাটে কারণ যে অত পড়াই হয় না and আহ আর সব সব এরা বলে কি এই বছরগুলো enjoy করে নিতে, কারণ যে পড়ায় attention নেই পড়ায় আর চিন্তা নেই আর আর সাথে সাথে তুমি খেলতেও পারো আর অতো কোনো life এ ঘ্যানঘ্যান drama ওইসবও হয় না। তারপরে আসে class আহ কক্সা three four তিন চার আসে তো ওই time এ বাচ্চারা একটু আসতে আস্তে আস্তে, চালাক হতে শুরু করে দেয় একটু fast হতে শুরু করে দেয় ওরা বুঝতে পারে কি ওদের আশেপাশে কি চলছে যেরম কি আমার মনে আছে কি আহ